টু সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি তার সামনে একটা সুন্দর ঝর্না টাইপ - এর একটা দেখা যাচ্ছে। যেখান দিয়ে জল পরছে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা খুব আ ঝর্নার পাশে কালারফুল লাইট দেখা যাচ্ছে।

একটা বাস দেখতে পাচ্ছি যেটা হাবরা থেকে বারাসাত অবধি চলাফেরা করে ।

বাঁশ লাগানো রয়েছে সাইড - এ ফাঁকা জমি রয়েছে। কনস্ট্রাকশন এরিয়া রয়েছে ।

তো এখানে অটো চালক দেখাচ্ছে যে যিনি আহ লোকজনকে নিয়ে এসেছে । তো লোকজন কয়েকজনও দেখা যাচ্ছে।

তো দেখতেই পাচ্ছেন মানুষজন প্রবাসে খুবই ব্যাস্ত।

এখানে সরকারী কর্মীদেরও গাড়ি দেখা যাচ্ছে।

আমরা একটা চরকা দেখতে পাচ্ছি যেটি এটা মিউজিয়াম -এ রয়েছে।

এখানে সব বড়রাই দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের কোনও আহ এলাও নেই তো বড়রাই এখানে আসতে পারবে ।

এখানে একটা কলেজ -এর দৃশ্য দেখানো হচ্ছে। গোবরডাঙ্গা কলেজ ।